ছবিটিতে দেখা যাচ্ছে লাল কালারের দুটি ব়্যাক ।

ছবিটিতে লক্ষ করা যাচ্ছে একজন ব্যক্তি চেয়ার এ বসে আছেন।

আবার একটি ওয়াল টিভি দেওয়ালে লাগানো রয়েছে।

সাদা ওয়াল ও সিলিং -টি সাদা কালার -এর লক্ষ্য করা যাচ্ছে।

বিল্ডিংটি দেখতে খুব সুন্দর ও ঝাঁ চকচকে।

বিল্ডিং -এর উপরে লাইট ও প্রত্যেকটি ফ্লোর -এ লাইট দেখতে পাওয়া যাচ্চে।

সিলিং -এর ওপরে ক্যাশিও নামে একটি পোস্টার লক্ষ্য করা যাচ্ছে।

উঁচু নীচু পাথরের মতো কিছু লক্ষ করা যাচ্চে।